c এবং c ++ এ গাণিতিক অপারেটরসের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
গাণিতিক অপারেটরস সম্পর্কে যেমন যোগ: যেমন a + b বিয়োগ: যেমন a b ভাগ: যেমন a / b গুণ: যেমন a * b এবং % মডুলাস: যেমন a % b
এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি অপারেটিং সিস্টেম হিসাবে উবুন্টু 1110
এবং ubuntu gcc ও g ++ compiler সংস্করণ 461 ব্যবহার করছি
আমি এখন একটি c প্রোগ্রামের সাহায্যে এই গাণিতিক অপারেশন ব্যবহার করা দেখাবো
আমি ইতিমধ্যে program লিখেছি
সুতরাং আমি এডিটর খুলবো এবং কোড ব্যাখ্যা করব
এটি হল গাণিতিক অপারেটরের জন্য c প্রোগ্রাম
প্রথম দুটি স্টেটমেন্টে ভ্যারিয়েবল ঘোষিত এবং ব্যাখ্যা করা হয়েছে
পরের দুটি স্টেটমেন্টে
a র জন্য 5
b এর জন্য 2 নির্ধারিত হয়েছে
এখন এডিশন অপারেটর কিভাবে কাজ করে তা দেখি
c হল a ও b এর যোগফল
এই printf স্টেটমেন্ট পর্দায় a ও b এর সমষ্টি প্রদর্শন করে
এখানে %2f দশমিক বিন্দুর পর দুটি অঙ্কের স্পষ্টতা প্রদান করে
পরের statement c হল a of b in গুনফল
এই printf স্টেটমেন্ট পর্দায় a ও b এর গুনফল প্রদর্শন করে
এই দুটি অপারেটর কিভাবে কাজ করে তা দেখি
আমরা নিম্নলিখিত লাইন কমেন্ট করব
/**/ লিখুন
save এ টিপুন
ফাইলটি এক্সটেনশন c দিয়ে সংরক্ষণ করুন
আমি arithmeticc হিসাবে ফাইল সংরক্ষিত করেছি
ctrl alt এবং t কী একসাথে টিপে terminal উইন্ডো খুলুন
কোড কম্পাইল করুন টার্মিনালে নিম্নলিখিত কমান্ড লিখুন
gcc arithmetic co arith
enter টিপুন
কোড এক্সিকিউট করতে লিখুন /arith
enter টিপুন
output পর্দায় প্রদর্শিত হয়েছে
এটি দেখায় যে 5 এবং 2 এর যোগফল হল 700 এবং
5 এবং 2 এর গুনফল হল 1000
এখন সাবট্রেকশন অপারেটর আপনার নিজের চেষ্টা করা উচিত
এডিশন অপারেটরকে সাবট্রেকশন অপারেটরে বদলানোর চেষ্টা করুন
আপনি ফলাফল 3 পাবেন
প্রোগ্রাম এবং স্টেটমেন্টের অন্তিম সেটে ফিরে আসি
এখন আমি ভাগের জন্য code ব্যাখ্যা করব
এখান এবং এখান থেকে multi line comments মুছে ফেলুন
এই স্টেটমেন্টে c হল পূর্ণসংখ্যা a ও b এর ভাগফল
লক্ষ্য করুন যে পূর্ণসংখ্যা বিভাগে ভগ্নাংশ বাদ দেওয়া হয়েছে
printf স্টেটমেন্ট পর্দায় ডিভিশন আউটপুট প্রদর্শন করে
এই স্টেটমেন্টে আমরা প্রকৃত ডিভিশন সম্পাদন করছি
এখানে একটি অপারেটর float হিসাবে নির্দেশিত করা হয়েছে
আমরা কাস্ট ভ্যারিয়েবল a লিখেছি
এখন সিঙ্গল অপারেশনের জন্য a একটি float ভ্যারিয়েবলের মত আচরণ করবে
printf স্টেটমেন্ট পর্দায় প্রকৃত ডিভিশন আউটপুট প্রদর্শন করে
রিটার্ন 0 লিখুন এবং এন্ডিং কার্লি বন্ধনী বন্ধ করুন
save এ টিপুন
code compile এবং execute করতে terminal ফিরে আসি
compile করতে লিখুন gcc arithmetic co arith enter টিপুন
code execute করতে লিখুন/arith enter টিপুন
output পর্দায় প্রদর্শিত হয়েছে
আমাদের কাছে পূর্ববর্তী এডিশন এবং মাল্টিপ্লীকেশন অপারেটরের আউটপুট রয়েছে
আমাদের কাছে 2 দ্বারা 5 এর পূর্ণসংখ্যা বিভাজন রয়েছে
আমরা দেখতে পারি যে পূর্ণসংখ্যা বিভাজনে ভগ্নাংশ বাদ দেওয়া হয়েছে
তারপর আমাদের কাছে 2 দ্বারা 5 এর প্রকৃত বিভাজন 25 রয়েছে
প্রকৃত ডিভিশনে ফলাফল আশানুরূপ
আমরা এই ফলাফল পেতে টাইপকাস্টিং ব্যবহার করেছি
এখন ধরুন আমি একই program c ++ এ লিখতে চাই
দেখা যাক যদি আমি একই কোড c ++ এও ব্যবহার করতে পারি
চলুন দেখা যাক এডিটরে ফিরে যাই
এখানে আমাদের কাছে c ++ কোড আছে
লক্ষ্য করুন যে এখানে হেডার c ফাইল হেডারের থেকে ভিন্ন
namespace ও এখানে ব্যবহার করা হয়েছে
এছাড়াও লক্ষ্য করুন যে c ++ এ আউটপুট স্টেটমেন্ট হল cout
সুতরাং এই তফাৎ ছাড়া codes দুটি অনেকটা একই
save এ টিপুন নিশ্চিত করুন যে file এক্সটেনশন cpp দিয়ে সংরক্ষিত হয়েছে
আমি ফাইলটি arithmeticcpp হিসাবে সংরক্ষিত করেছি
কোড এক্সিকিউট করি এবং দেখি যে আমরা কি ফলাফল পাই
terminal খুলুন এবং লিখুন g ++ arithmetic cppo arith enter টিপুন
code execute করতে লিখুন/arith enter টিপুন
এখানে আউটপুট প্রদর্শিত হয়েছে:
সুতরাং আমরা দেখি যে ফলাফল c program অনুরূপ
একমাত্র পার্থক্য হল আউটপুটের স্পষ্টতায়
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়াল আমরা গাণিতিক অপারেটর ব্যবহার করতে শিখেছি
নির্দেশিত কাজ হিসাবে মডুলাস অপারেটরের ব্যবহার প্রদর্শন করতে একটি প্রোগ্রাম লিখুন
উল্লেখ্য যে মডুলাস অপারেটর বিভাগের ভাগশেষ দেয় যেমন c = a % b;
আপনার ফলাফল 1 হিসাবে পাওয়া উচিত
এই link উপলব্ধ video দেখুন
এটি কথ্য tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য tutorial প্রকল্প the কথ্য tutorial ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
যারা online পরীক্ষা pass করে তাদের প্রশংসাপত্র দেওয়া হয়
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact at spoken hyphen tutorial dot org তে ইমেল করুন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
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি